আজকে আমরা জানবো diabetes রোগীদের সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে কি লক্ষণ দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি শুকনো গলা বা শুকনো মুখ অনুভব করে তবে এর মানে হল আপনার diabetes র সমস্যার রয়েছে, এই লক্ষণ গুলি diabetes রোগীদের মধ্যে দেখা যায় আলাদা ঘুমানোর পরেও যদি আপনি ক্লান্ত বোধ করেন বা সকালে ঘুম থেকে উঠতে ভালো না লাগে তাহলে এটি diabetes র অন্যতম লক্ষণ এটি প্রতিদিন এমন হয় তবে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে diabetes এখন ঘরে ঘরে diabetes প্রতিটা ঘরেই রয়েছে আপনি সকালে ঘুম থেকে উঠে ঝাপসা অনুভব করেন অর্থাৎ স্পষ্ট ভাবে কিছু দেখতে না পান এটি diabetes এর অন্য কোন লক্ষণ হতে পারে এটি যখন শরীরে রক্তে শর্করার পরিমাণ বাড়তে শুরু করে ছোট ছোট রক্ত দানিকে ক্ষতিগ্রস্ত করে যার কারণে দৃষ্টিটি ঝাপসা উহ দেখতে শুরু করে এখন সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি যদি সারা শরীরে বিশেষ করে ত্বক মুখমণ্ডল বা যৌনাঙ্গে চুলকানো অনুভব করেন তাহলে তার মানে আপনার diabetes আছে সকালে ঘুম থেকে ওঠার পর আপনি যদি শরীরের শিহরণ বা শ্রবণশক্তি হ্রাস অনুভব করেন এটি ডাইবেটিস এর অন্যতম লক্ষণ এখানে প্রচুর বেশিরা অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করার প্রয়োজন ডায়াবেটিস নিয়ন্ত্রণের তিনটি কল কৌশল সাহায্য করব antioxidant ওরকম এটি antioxidant কমিয়ে insulin র সংবেদনশীলতা বাড়ায় তাই আপনার diet র daily অন্তর্ভুক্ত করা উচিত এ হয়েছে আঙুর আঙ্গুরে রয়েছে polyphenol luminol catechins anthocyanin type two diabetes এ আঙুর খাওয়া খুবই জরুরী পেঁপে স্বাস্থ্যকর গুণের খনিজ এতে রয়েছে antioxidant vitamin

tension থেকে মুক্ত হওয়া কোনভাবে হতে পারি না জানি কিন্তু একটু tension free থাকার চেষ্টা করতে হবে তবেই গিয়ে diabetes আটকানো সম্ভব ছোটবেলা থেকে অবশ্যই মনে এটা ঢোকাতে হবে যে diabetes খারাপ হলেও অতটা খারাপ নয়। হম diabetes এ আপনারা তেতো খেতে পারি এদিকে যেমন পেয়ারা খেলেও দূর দূর অনেক রোগ হবে অনেক রোগ থেকে বাঁচতে পেয়ারা use করা যেতে পারে তবে ভিন্ন ভিন্ন ভাবে আজকাল আপনি নিশ্চয়ই বাজারে শুধু পেয়ারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনি নিশ্চয়ই অনেকের কাছ থেকে শুনেছেন পেয়ারা খেলে ঠান্ডা এবং ফুলোর মত সমস্যা হতে পারে তবে আমরা অভ্যাসে বলি কি এরকম কিছুই নেই পেয়ারাতে প্রচুর পরিমাণে পুষ্টি পাওয়া যায় আমরা নিজেরা এটা বলছি না United States department of agriculture এর নাম report এ দাবি করেছে যে

পেয়ারায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এর সাথে প্রচুর পরিমাণ ফসফরাস ও পটাশিয়াম পাওয়া যায়

পেয়ারা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে যদি দেখা যায় অন্যান্য ফুলের তুলনায় পেয়ারার মাত্র একটি ফলের মধ্যেই বারশ তেরোশ ফাইবার পাওয়া যায় পেয়ারা একটি পেয়ারা মাত্র একটি ফলের মধ্যে বারশ তেরোশ পর্যন্ত ফাইবার পাওয়া যায় এবং এতে উপস্থিত ছোট ছোট বীজ হজম প্রক্রিয়াকে ভালো রাখে যার ফলে পাকস্থলীর বিপাকীয় ভাগ বাড়তে থাকে পেয়ারা সেবন করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় যারা ভুগছেন তারা খালি পেটে লবণ দিয়ে পেয়ারা খাওয়া উচিত পেয়ারা সেবনে রোগীদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে কারোর এতে রয়েছে glycemic index এবং ফাইবার যা sugar level ঠিক রাখতে অনেকের সাহায্য করে চিনি রোগীদের কাঁচা চিনি রোগীদের কাঁচা পেয়ারা ও বেশি করে বীজের সাথে লবণ দিয়ে খেতে হবে, যদি sugar sugar কে

সর্দি কাশি দূর করবে পেয়ারা শীতের মৌসুমে সর্দি-কাশির সমস্যা খুব সাধারণ রান্না করা

পেয়ারায় vitamin c এছাড়াও এটি পরিষ্কার করে পেয়ারা হৃদরোগ সারে পেয়ারা খেলে হৃদ যন্ত্রসহ সমস্যা কমে যায় পেয়ারায় পটাশিয়াম সোডিয়াম পাওয়া যায় যার কারনে শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে এর পাশাপাশি পেয়ারা খেতে ভালো cholesterol বাড়ে এই জিনিসগুলো মানুষের heart কে সুস্থ রাখে স্থুললতা কমাবে পেয়ারা খেলে যারা স্থুল সমস্যায় ভুগছেন তাদের পেয়ারা খাওয়া উচিত পেয়ারা যেহেতু fibre সমৃদ্ধ যা ওজন কমাতে ওজন নিয় স্থুল তা নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে কার্যকরী

পেয়ারা হম পেয়ারা পেয়ারা উচ্চ পরিমাণে vitamin ও protein থাকে এবং অনেক এজন্য বলা হয় একটা পেয়ারা equal to পাঁচটা আপেলের সমান পেয়ারাতে fibre টা অনেক বেশি থাকে digestion digestion পেয়ারা খেলে

পেয়ারা পাতার জল দাঁতের ব্যথার সময় খুব উপকার দেয় পেয়ারা পাতার জল সেভাবে দেখতে গেলে পেয়ারার পাতা হোক পেয়ারা গাছের ডাল হোক পেয়ারা হোক সবই সবই শরীরের জন্য খুব উপকার হ্যাঁ ভাই উম বলছি উম আরে ওটানা বলছি যে ও সামনের দিকে weather তা ভালো একদম গরম পড়ছে খুব আমাদের এখানে সেরম গরম পড়েনি আর কষ্ট হবে এর পর দুদিন পর ঠিকআছে আহ আর আজকের তাপমাত্রা দেখছিলি কত ছিল দিনের বেলা সাঁইত্রিশ degree celsius উনচল্লিশ গেছিল উনচল্লিশ ঠিক আছে আহ আর উনচল্লিশ degree celsius আজকে গেছে এই কি বলে গরমের দিনে ভালো এখন তো কাজে delivery তে বেরিয়েছি রাস্তায় আরকি আবার জল তেষ্টা পাচ্ছে customer দের বাড়িতে জল চাই এই weather সামনে তো এখন বর্ষা কাল আসবে আরো কষ্ট আমাদের বর্ষাকালে তখন আমার সবথেকে শীতকাল ভালো ভাই weather এর মধ্যে তখন কোনো কষ্ট নেই delivery করে আরাম delivery এর কাজ করি delivery boy দের জন্য শীতকাল best আমি বলবো বৃষ্টি হয়না কোন সুন্দর সোয়েটার পরে নি বেশ শীত মেনে যায় কত সুন্দর দেখ আর এই গরম পড়ছে সামনে একি কষ্ট আমাদের আমার একটা sunglass ও কিনতে হবে সূর্যের যে তাপ চোখের মধ্যে মুখের skin গুলো পুড়ে যাচ্ছিলো কালো কালো হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর কি বলবো তোকে আর কষ্ট আমাদের delivery এই weather এ তা আর গরমকালে ঝড়-বৃষ্টি হবে আর দুই দিন পর জৈষ্ঠ মাস বৈশাখ মাসটা পড়লেই উম বর্ষাটা লয়ে যাবে ঝড় আরো বিচ্ছিরি তখন delivery করুম কি ভাবে বল তা কি বলবো শীতকাল আবার কবে যে আসবে ভাই শীতকালে কত কিন্তু ফসল হয় প্রায় জিনিসের দামও কমে যায় এই গরম

পরেরদিন তো খাওয়া যায়না পান্তা ভাত করেও খাওয়া যাচ্ছে না ভাত পুরো দই হয়ে যাচ্ছে তরকারি নষ্ট হয়ে যাচ্ছে যাদের বাড়িতে fridge আছে তাদের ঠিক আছে আমি বলবো তারা দেখি খেতে পারে খাবার দাবার আর আমার fridge থাকলে কত সুবিধা হত মানে একটু ঠান্ডা জল করে রাখতে পারবে সে গরম থেকে এসে রোদ থেকে এসে খেতে পারবে অসুবিধা নেই ওই ঠান্ডা জল খাওয়া ভালো না এই রোদের থেকে এসে weather এ না একটু ঠাণ্ডা লেগে যাবে একটু ঠান্ডা গরম মিশিয়ে খেলেও ঠিক আছে fridge এর fridge থাকালে আমি তো ভালো বলবো ice cream টাইসক্রিম রেখে দিলেও খেতে পারলো যখন তখন খাওয়ার গুলোও ভালো থাকবে সবজি গুলো নইলে শুকিয়ে যায় সবজি এমনি গরমের weather আহ আবার সামনে তো আরো গরম পড়বে সবে তো শুরু গরমের মানুষের অবস্থা খারাব হয়ে যাবে . weather এ

কি করবো বল কোনো উপায় বল আমায় তুই ও তো delivery করছিস করিস আর ওই বলো তো করে সব দেয় . delivery করতে আর তুই করিস delivery তা একদিন আমি দেখ বিধাননগর delivery করতে কি কষ্ট ঐদিকে তোর ছাতা পড়া রোদের মধ্যে এই weather এ উনচল্লিশ চল্লিশ কলকাতা তো চল্লিশ ছাড়িয়ে গেছে তাহলে বল এই weather এ বসবাস করে তাদের কি অবস্থা কি করে থাকছে তারা কি ভালো নারে আর যে কবে শীতকালটা আসবে আমার বর্ষা টা কেও ভালো লাগেনা সামনে আরো বর্ষা weather আসছে বসন্ত কালটা খুব ভালো শেষের দিকে আবার গরম আবার দূর্গা পুজোর সময় তো গরম থাকে গরমের weather সামনে বর্ষাকালে ছাতা নিয়ে বেরোতে হবে cycle চালাতে অসুবিধা হবে delivery তে কি জ্বালা বল আর ঘামবো শুধু আর জল তেষ্টা পাবে সারাক্ষন জল খেতে হবে নিয়ে গরমের weather এ ঠান্ডা দেখ দিনের বেলা অনেকটা ঠান্ডা ঠান্ডা গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে জ্বর আসছে কাশি হচ্ছে ঠান্ডা লাগছে নানান রকম অসুবিধা হচ্ছে উহ দিয়ে আমারি কাশি হয়ে গেছে শুরু কি বলবো কিছু বলার নেই আর এখন . গরমে হালকা গরম পড়েছে তো অল্প দুই তিনে দিয়ে চালাই regulator এর বেশি জোরে যদি চালায় অভ্যাস খারাপ হয়ে যাবে সামনে বার আরো গরম পড়বে তখন আরো অসুবিধা হবে তার জন্য এখন আস্তে আস্তে চালাই two এ বেশি মানে পাখা বেশিচালাবি না বেশি current যা পুড়ে এই গরমকালে মানুষের গরিবের কি খরচা current ফারেন্ট নিয়ে কি বলবো মশার উৎপাত গরমে . তখন অবস্থা খারাব সবথেকে . পাহারা দিতে হবে এই গরমে মধ্যে শীতকালে একটু একটু গরমে পাহাড়া দিতে হয় এক দিকে ভালো শীতকালে . বেশি কষ্ট শীতের weather এ . টাকা পয়সা দিয়েছে পাহাড়া দেওয়া করিও না অতো ওর সঙ্গে দিয়ে এখন আমার চাপ নেই উম ওরা টাকা পয়সা ঠিক ঠাক পায়না এই . পাহাড়া দেবে এই গরম শীতের মধ্যে আমারও delivery কাজ করি চার পাঁচ ঘন্টা কাজ এই গরমের মধ্যে করি গরমকাল টা একটু কষ্ট আর শীত কালের মধ্যে হয়ে যায় আগে বিধাননগর গেছিলাম delivery করতে কত সুন্দর ফর্সা মানে ঠিক আছে তো আর কি বলে সবুজ দেখি এই নতুন মানে ধান চাষ হচ্ছে কত কি সুন্দর আর যতই গরম হোক ও রাস্তা মানে হাওয়া দিচ্ছে তো দারুন লাগছিলো হাওয়া দিলে কি বলবো

খাওয়ার দাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে বেশি হাবিজাবি খাবি না গরমে পেট ফেটে খারাপ হয়ে যাবে বুঝলিত ডিম টিম খুব একটা খাবিনা normal খাওয়ার খাবি হালকা খাওয়ার খাবি ঠান্ডা রোদ থেকে এসে ঝট করে ঠান্ডা জল খাবিনা কষ্ট হবে ঠান্ডা কাশি হয়ে যাবে একটু wait করবি জল খাবি ঠান্ডা গরম মিশিয়ে খাবি তাও ভালো Normally আর ঘুম থেকে উঠছিস কখন এখন সকালে দশটা আটটার আগে ওঠ এখন তো গরম কাল অসুবিধা নেই শীতকালে weather দেরি করে উঠলি ঠিক আছে ঘুম থেকে একটু আগে উঠবি গরম কাল কাজ বাজে যাবি তাড়াতাড়ি কাজে চলে আসবি কালকে delivery তে করবি টাকা বাছবি না এখন তো গরম কাল পরে গেছে এই দুপুর বেলা এমনি ভাল লাগেনা রোদের মধ্যে delivery করতে খুব কষ্ট হয় তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ছাড়বো তত তাড়াতাড়ি ভালো এই গরমে একবারে বুঝলি আর ভাল লাগেনা ওটা হবে তোর কাজ বাজ করেনা বাড়িতে বসে থাকা ওদের কোনো ব্যাপার না . কিন্তু আমাদের তো কষ্ট দেয় ও বাল বল আহ বড়ো কর দেখে নিবি তাড়াতাড়ি গাড়ির ব্যবস্থা করবি গরম পড়েছে গরমের যা weather তাড়াতাড়ি কাজ সেরে নেওয়া খুব ভালো ঠিক আছে আহ আর ওই কঙ্কন কে বলতে পারে টুপি দিতে সেখানে গরমের মধ্যে মাথা পুরো চুল টুল কি রকম হয়ে যায় সেই টুপি ও mask নিতে হবে নাহলে skin পুড়ে যাচ্ছে আর তাপে সহ্য করতে পারছিনা আর . হলে মুখটাও মুছতে পারবো খুব কষ্ট হয় এই গরমে সামনে আরো গরম পড়বে ভাই এবার বলতে হবে না বললে দেবে না সেদিন গিয়ে বলতে হবে ঠিক আছে সুজন কে বলতে হবে সুজন order করে দিল কোম্পানিকে বলবে কোম্পানি এই দাদা টা ভালো মানিকদা বলছে আমরা কাজ ছেড়ে দেব তাও ভাল ঠিক আছে নাহলে হবেনা এইভাবে এইভাবে delivery হচ্ছে না ঠিক আছে ঠিক আছে কালকে তাড়াতাড়ি কাজে আসিস বলো কে বলিস কালকে থেকে সকাল থেকে কাজে যাবো . মাঠে ঢুকে যায় সকাল সকাল দিয়ে দেব কাজ এই গরমে . মধ্যে ফের বিকেলের দিকে কাজে যাবো একটু বিশ্রাম করে

যেই যাবে এখন তো বেশি কাজ নেই

phone কালকে তাহলে সকাল সকাল আসিস ঠিক আছে ভাই ঠিক আছে ও ভালো কথা একটা কথা বলতে ভুলে গেছি কালকে glucon d order করতে বলবো হ্যাঁ এই গরমে আমাদের glucon d খেতে হবে এই weather এ নাহলে আমরা delivery করতে পারবো না বল glucon d জল নিয়ে যাবো বেড়াবো তুই order করে দিতে বলবি বলবি মোটামুটি একমাসের যে কটা হয় দশ বারোটা order করে দিতে বলবি

এগুলো order না করলে আমরা delivery কাজ করতে পারবো না ঠিক আছে bye রাখছি ভালো থাকিস আজ আমরা আলোচনা করতে চলেছি আশাপূর্ণা দেবীর রচিত double dose এর ফলাফল উচ্চ মাধ্যমিক শুরুর দিন সকাল ঘুম থেকে উঠেই উপমান্যের মনে হল মাথায় মধ্যে কেমন যেন বিলকুল ফাঁকা ধুসর মরুভূমি। brain কোন কাজ করছে না, একদিক ধরে যা কিছু পড়েছি, পড়েছি টরেছি brain এ দেওয়া তার ছায়া মাত্রও নেই

ভাবতে ভাবতে মুখ ধো~ আহ ধোঁবার জন্যে bathroom এর দিকে এগোলাম। রনি দা দেখতে পেয়ে বলে উঠল এই ছোড়াটা পায়জামা লটপটে পরে কোনদিকে যাচ্ছে? উপমান্য আহ কপালে হাত দিয়ে বললো মাথাটা কেমন ঘুরছে! মা দালান ঘরে বসে খুটলো উম খুঠির দিকে বসে উঠলে মাথার আর দোষ কি? আজ পরীক্ষা কাল রাতের বেলা রাত দুটো পর্যন্ত পড়া হলো বাবুর আহ তাউ আবার দাদার ঘুম হবে না বলে মোমবাতি জ্বালে মাথা ঘুরবে না আর কী হবে? আমার বাবা বলতেসে পরীক্ষার আগেরদিন সবাই বই পত্র তুলে ফেলে ফেলো ওইদিন কেবল মাত্র তারা ভাবনা চিন্তা করে এবং সারাবছর যা পড়েছে তার মধ্যে তাদের থেকে suggestion মুলক প্রশ্ন যেমন যে সমস্ত প্রশ্ন আসতে পারে কিংবা আগের গত দুবছর চারবছরে যে সমস্ত প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করে আর কি

মার পরলোকগত বাবার উপদেশ বাণী শোনার জন্য অবশ্যদাঁড়িয়ে থাকলো না। উপমান্ন্য আর তার একটু পরেই হটাৎ bathroom এর মধ্যে হুর উম হুরম একটা শব্দ শোনা গেলো। মনে হলো জল ভরা একটা বালতি বোধয় কলে~ কলের গলা থেকে আহ যে যেন হ্যান্ডেলটা ছিঁড়ে পড়ে গেল তখন তো আর আগের মতো লোহার বালতি ব্যবহার হতো না, সবই পলিথিন প্লাস্টিক এই ঝ~ ঝনঝনে শব্দ না হয়ে দুরুম শব্দ হলো। কি হলো? কী পড়লো? ছুটে এলো বাড়ির লোকেরা মা দরজায় হাত দিল। উম ওমান অমানব কি বললো? কী ভাগ্যিস শুধু উম মুখ ধুতে গেলো বোধোয়। দরজার ভিতর থেকে ছিটকিনি লাগায়ে~ লাগিয়েছিল। উম ভেজানো দরজা খুলে গেলো আর দেখা গেলো দেখা গেলো bathroom এর মেঝেতে জলে থই থই লালরঙা মুখ তো বালতিতে তার উপর গলাগলি গড়াগড়ি খাচ্ছে। আর তার সঙ্গে প্রায় লেপটে উপটে পড়ে রয়েছে। ক'ঘণ্টা বাদেই যাকে কাল পরীক্ষায় বসতে হবে কোনোভাবে পরেই পরে না এই শেষ ডিসেম্বর এই শীতের থই থই জলের উপর এ কি সর্বনাশে দৃশ্য মোন অমন করলে কি করে!

আনলো এবং তারাতারি, ভিজে পায়জামা গেঞ্জি ছাড়িয়ে গা মুছিয়া দিল। জিনিস পরেই বিছানার সুইয়ে দাও দেয়া হলো। উপমান্ন্য জ্ঞান গাম এ নেই- সর উম সবই উপমান্যের বাবা ঘটনার সময় হাঁটতে আর বাজারে উম করতে গিয়েছিল। ভোরবেলা হাঁটতে বেরিয়ে উম ভোরবেলা হাঁটতে বেরিয়ে ফেড়ার সময় বাজার করে আনা তার নিয়ম। ভদ্রলোক তো ফিরে এলো এ এলো। আর উপমান্য পরীক্ষা পরীক্ষা দিতে হবে তাড়াতাড়ি ভাত খেতে বসবে। এই মাছটার একেবারেই পুতিয়ে নিতে এসেছে ভেবেছিল বাড়ি এসে বলবে, যেন আজ শুধু পেটির মাছ দেয়া হয় জাতে কাটা কম। আহ এরই ভয়ে আহ রিকশা ধরে চলেছে সেসব উম বলা মাথার উপ~ উপর বাজার করা- রিকশাতে নিয়েই ডাক্তারবাড়ি ডাক্তারখানায় ছুটলো। বারবার বাড়ির ডাক্তার অনুমান্য উপমান্যের তুই করে বলা বলে উঠলো। ওদের বাবকে নাম না ধরে বলে চেটারজি। আর তার গিন্নিকে বলে বৌমা। তো সেই বৌমাকেই ছেলে বিছানার কাছে বসে চোখ মুছেতে দেখে একখানা ধমকি দিয়ে বললো এইসব কী হচ্ছে বৌমা? আমি তো কিছুই দেখিনি! ডাক~ আহ ডাকলে সারা না দেওয়ায় মতো heart beat বেড়ে যায়। তার সামীর চোখের পাতায়- দেয়া হলো। আচমকা পড়ে গিয়ে বোধোয় nervous হয়ে গিয়ে । জনিতা বললো সকালে উঠে বললাম মাথা ঘুরছে। এইনাকি রাতে কী খেয়েছিস মাংস? তা আর তার সঙ্গে নতুন নলের গুড়ের পায়েশ না না ওসব পায়েশ টায়েশ খাইনি। কাল মাংসও হয়নি। আজ থেকে উম তোর আবার আহ পরীক্ষা শুরু, ছোটদার পরীক্ষা শুরু, কি হবে ডাক্তার জেঠু? আর পরীক্ষা দেয়া হবে না! আজ থেকে পরীক্ষা শুরু অহ এই বেটার মাথা ঘুরছে, পড়াশোনার ইয়ে বেরিয়েছে বোধায়। দেখে কেমন একটা ধাপে যাক গিয়ে এখন তা নিয়ে মাথা উম ঘামাতে হবে না আজ তো মনে হচ্ছে ভাবনার কিছু হয়নি হঠাত? বলতেই মনে পড়ে গেলো। যে ওর যে অবস্থা ওর তো এভাবে তো পরীক্ষা দেয়াসম্ভব নয়! ডাক্তার বাবু বলে উঠলো যে, ওকে সিগগিরই nursing home এ নিয়ে যাও। তাঁকে সবাই মিলে ধরাধরি করে nursing home এর দিকে নিয়ে গেলো। সেখানে গিয়ে সবাই বললো যে তাড়াতাড়ি ওকে শোয়াও। ওর আজগে পরীক্ষা দিতে পারবে না! পরীক্ষা তো লাঠে উঠলো হঠাৎ এ কি হলো ছেলেটার! কি হলো সেটাই তো একটা রহস্য! ঘণ্টা খানেক কেনো আর আধঘণ্টা পরেই চোখ মেলল, উপমান্য হঠাৎ আর কেমন যেন ভারী ভারী- অথচ কাঁপা কাঁপা গলায় বলে উঠলো, পটলা ওটা কী হচ্ছে? আহ পটলা মানুষ জেঠোমসাইয়ের ছেলেবেলাকার ডাকনাম। কিন্তু তাঁকে ডাকনাম ধরে ডাকবার লোক কে আছে এই বাড়িতে? কোন বাড়িতেই বা আছে? তাছাড়া তিনি তো এখন আছেন তার মে জামাই এর কাছে আহ চন্দন নগরে মনু এই মনু, কি বলছিস দাদা? অভিমন্যু বললো, উপমান্য উঠে বললো, একটু যেন অবাক চোখে তাকিয়ে দেখে বলল, তুই কে? আমি কে? আমায় চিনতে পারছিস না? নেকামি হচ্ছে? তবু মনু সেই ভারী গলায় বলে উঠলো ভোম্বল? ভোম্বল? কোথায় গেলি? একি ছেলে কে বলবে বলতো? ভোম্বল অভিমন্যুর বাবার ডাকনাম। সে নাম ধরে একমাত্র জেঠু ডাকে এবং বরপিশিমা রণিমা জোরে বললো, কি হচ্ছে ছোটদা? বাবার নাম ধরে ডাকছিস যে? বড় বাবা এখন ডাক্তার মশাইকে খবর দিল। ওর জ্ঞান ফিরেছে এই ছে~ মেয়ে টাই বা কে? আবার তুই বলছিস যে, বড় ভোম্বল? বড় বৌমা সুমতি বলেই আবার শুয়ে পড়লো চোখ বুঝে। মুন্সী এসে বড় পিসির নাম বর্তমান থেকে হটাৎ এইসব! গুরুদেবের কথা শুনে অবাক হয়ে গেলো। অনুমা হটাত বোধায় বৌমা নিজের ছেলের চোখ খুলতে দেখে ছেলের জন্যে একটু Horlicks তৈরি করে আনতে গেছিল। গিয়ে এসে তাড়াতাড়ি বললো, মনু ও মনু এমন করছিস কেন বাবা? এইনে এইটুকু খেয়ে নে, পরে গিয়ে মাথা ঝিমঝিম করছে। উপমান্য উঠে বলছে চোখ বোঝা অবস্থায় চোখ বোঝা অবস্থায় আহ কাপটা ধরে- এক চুমুকে খেয়েই বললো এইটা আবার কি রকম চা? কে কে বানিয়েছে? চা তো নয় বাবা Horlicks উপমান্য চোখ খুলে চারিদিকে তাকালো, দৃষ্টি কেমন হলো উপমান্য মা ভয়ে কাঁপছে। ও মনে পড়েছে ভাসুর ঠাকুরের বড় মে চন্দন নগরে যার কাছে এমন গিয়েছিলাম মাসুদ ভাটার সেই পটলা সেই অও অনিতাকে শাশুড়ির দিকে তাকিয়ে বললো, উপমন্যুর মনে হয় জ্ঞানটা হারিয়েছে! ও কিছু মনে করতে পারছে না পুরনো কথা! সেই- মনু করে এইসব আহ বলছে কেন? তবে কি এতকাল পরে তিনি ভূত হয়ে এসে এ নাতিটার ঘাড়েই চাপলো ? ভয়ে প্ৰচণ্ড কাত সবাই! সবাই ভাবছে ওর কথা কি সত্যি হবে? তাহলে কি তার পরলোকগত বাবার আত্মাই ওর মধ্যে ঢুকে গেল? এইসমস্ত অলক্ষণে কাণ্ড পরীক্ষার দিনই হওয়ার কথা ছিল? এই ভেবে মার মন খারাপ হয়ে গেলো। তবু আবার কে মনে এহ বলে ওঠলো যে ছোট বৌমা, এমন বুড়ো বুড়ো দেখতে লাগছো কেনো? বড় বৌমা কই? এইসব শুনে সব অবাক হয়ে গেল! তাহলে শেষ মেস কি ওকে ভূতেই ধরলো? এই বলে আজকের গল্পটি সমাপ্তি হলো।

হ্যাঁ, car booking সংস্থা. বলুন আপনাকে কি সাহায্য করতে পারি?

ষোলোজন আছেন, আপনি আগে বলুন কটা গাড়ি নেবেন? ষোলো জন দুটো গাড়িতে হয়ে যাবে তো? দুটো গাড়িতে হয়ে যাবে কারণ আপনি ধরেন bag রাখ~ bag রাখার জায়গাও আছে। দেখুন কত লাগবে সেরকম তো ই নেই তবে, আমাদের যেটা ~ওই করা আছে, মানে আমরা যেটা নি সেটা হচ্ছে, একটা গাড়িতে আমরা চোদ্দ হাজার টাকা করে নি।

বেশি হয়ে যাচ্ছে বললে হবে? আমরা এটাই চলে আসছে আমাদের. চোদ্দ হাজার টাকা নি আমরা, এই রামপুরহাট থেকে দিঘা। আচ্ছা, আপনারা তো আপনি-ই তো বলছেন যে অনেকবার গেছেন। তা, যখন গেছিলেন কত লেগেছিলো? নাহ, সেটা তো~ হোচ্ছে এখানে আমাদের~ চোদ্দহাজার টাকা একটা গাড়ির পেছনে নেয়. আমি তো আপনাকে বললাম চোদ্দহাজার। আপনি কি বলছেন বলুন। এ কি বলছেন আপনি! দশ দশ করে কুড়ি হাজার তো খুব ই কম হয়ে গেল, একদম-ই কম হয়ে গেল। না এবার দেখেন আপ~।

না আপনি একদম চোদ্দ হাজার থেকে একদম নিচে নেমে যাচ্ছেন যে। না এর আ~, এর আ~, না এর আগে তো আপনাদের মতন-ই অনেকজন এসেছে। দিঘা থেকে ঘুরে এসেছে। ওরাও আমাদের থেকেই চোদ্দ হাজার এই ঘুরে এসেছে। আপনি কিরকম কথা বলছেন যে খুশি করে দেবেন! আপনি কত দেবেন খুশি করতে? তাহলে, এবার দেখেন, আপনি বলছেন ওখান থেকে যাবেন। আমরা যাওয়ার ভাড়া নি, ঠিক আছে। আবার আসারও আধা ভাড়া নি, এবার আপনি বলছেন যে চোদ্দ হাজার থেকে একদম। পুরোটাই নিচে নেমে যাচ্ছেন দশ হাজার! আমরা কিন্তু বারো হাজার এর নিচে দাম, মানে, করিনা। না দাদা দেখুন আপনি দশ~ আপনি আচ্ছা, আপনার দশ~ দশ হাজার ও নেবো না আর বারো হাজার ও না আপনি ওই এগারো হাজার টাকা করে দেবেন।

হ্যাঁ, একদম. মানে, আরাম করেও যাওয়া হবে আপনাদের। হ্যাঁ মানে ঠান~ বলছি, হ্যাঁ ওটা আছে, এখন ঠান্ডা করার যন্ত্রটা আছে। না, তখন সেটা বলবো না কারণ~ আপনি যা rate বলছেন~ সেটা তো~ অনেক কম হয়ে যাচ্ছে। আছে ঠিক আছে, আপনি যখন এতো করেই বলছেন, তখন আপনার খাতিরে আমি দশ হাজার টাকা করছি। আচ্ছা আপনি যখন~ সবই ঠিক করছেন, ঠিক আছে আপনার কথাই ধরলাম। দশ হাজার টাকা তাহলে থাকলো, আর driver এর খাওয়া-দাওয়া আপনার আর থাকার দায়িত্ব আমাদের।

না, আমাদের সেরকম কিছু নয়। আমরা দুটো গাড়ি দুটোর driver পাঠিয়ে দিচ্ছি। আর ওরা যখন যাবে ওরা নিজেরাই ঠিক করে নিতে পারবে।

টাকার ব্যাপারটা হচ্ছে, আপনি অর্ধেক টাকাটা, যখন ড্রাইভার যাবে, মানে গাড়ির চালক যখন যাবে, তখন ওদের কাছে একটা মানে, আপনার নম্বরে একটা OTP যাবে, ঠিক আছে? ওই OTP টা। একটা payment আসবে, ওই payment টা আপনি করে দেবেন. অর্ধেকটা। আচ্ছা আপনার যা মন আপনি করতে পারেন। না, আমার চালকরা~ আমার চালকদের কোনো দাবি নেই। আমি যেটা বলবো, ওর~ ঠিক ওরা ঠিক সেটাই করবে। হ্যাঁ আপনি একটু আগে বললেন যে, আপনি অন্য~ অন্য কারোর নিয়ে কথা বলবেন না। আবার আপনিই বলছেন যে অন্য চালকদের কথা বলছেন। আমার চালকরা, আমার পুরো ভ~ ভরসা আছে যে এরকম করবে না। হ্যাঁ, গাড়ি দিয়ে পাঠিয়ে দেবো।

আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভালো আছি, আপনি ভালো আছেন? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি।

আচ্ছা আবহাওয়া কথা বলতে আমরা মূলত দৈনন্দিন দিনের যে ঘটে যাওয়া আবহাওয়া সেটাকে বলছি। প্রতিদিনের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের ক্রিয়া-কলাপকে বোঝায় দেখবেন প্রত্যেক দিনেই আবহাওয়া নানা বটে পরিবর্তন হয় আজকের আবহাওয়া আমরা যদি দেখি তাহলে ছিল কুয়াশাচ্ছন্ন ঝিরিঝিরি প্রায় যেমন বৃষ্টি পড়ছিল বাইরে বের হওয়ার সময় এরকম লাগছিল। আজকের আবহাওয়াটা সত্যি খুব ঠান্ডা ছিল সারাদিন অন এ অনেক কুয়াশা ছিল এবং school গুলো তাড়াতাড়ি বন তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল তাপমাত্রা দেখে লক্ষ্য করলে আমরা দেখি।